তোর তো মানে বাবার room ও আছে মানে market এর ধারে ধর। তো সেই হিসেবে একটা ধর ব্যাবসা নিয়ে তুই বসতে পারিস। দেখ কেমন চলে এবার বলার নেই তো ব্যাবসাটা চলবে এরকম তো কিছু হ্যাঁ ব্যাবসা চলবে না তাও বলতে পারবো না কারণ উহ দেখ বাবার যেহেতু market এর ধারে এবার একটু আমি সেরকম তুই যেরকম করে যদি আমি আহ দোকানটাকে নিয়ে চালাই তাহলে, অবশ্যই চলবে আমার যতদূর মনে হয়। সেটা তোদের ঐদিকটাকে কি বলতো? তোদের ঐদিকটাতে আমি যতটুকু দেখলাম যে, গাড়ির আনাগোনা তো অনেক হয়ে গেছে এখন প্রত্যেকটা বাড়িতে ধর একটার জায়গায় দুটো করে গাড়ি তো প্রত্যেকটা মানুষেরই তো দরকার, তাইনা? আরেকটা জিনিস কি বলতো? মানে গাড়ি ধোয়ার জন্য তারা কিন্তু ত্রিশ টাকা করে গাড়ি ধুতে লাগে। কিন্তু একটা water pump যদি নেয় মানে যেটাতে pressure হয় এবং গাড়ির যে ময়লাগুলো থাকে সেগুলো উঠে যায়। তোর কাছ থেকে যদি direct মানে pump টা কে পায় একবার বা ধর

হম বুঝলাম। সেটাই সেটাই বল তুইও কিছু বল বুঝলি? হম মানে আহ এবার যদি এইসব যে আমি কিনতে যাই কিন্তু এ এখন যা শুনেছি আমি এসবের দাম এখন প্রচুর। তো মানে আমি কি মানে কম দামে পাওয়া যাবে এরকম কোনো তোমার তোর জানাশোনা আছে কি? এবার কি বলতো? মানে আমার জানাশোনা বলতে আমার একটা দাদার দোকান আছে মানে সেইজন্য তুই যেমন বলছিস যে, এখন বাড়িতে তুই বেকার। তো সেও আরকি ধর বেকার হ্যাঁ? এবার কি বলতো? মানে আহ তো দাদাটা মানে idea নিয়েছিল একটা মানে তার কাকুর কাছ থেকে। যে এরকম এরকম করলে market এ তো অনেক বাইক হয়ে গেছে, আর বাইকের জন্য আমরা যদি একটা কিছু দিতে চাই মানে ভালোভাবে কম দামে অনেক যে news হবে সেরকম যদি কিছু দিতে চায়, তাহলে কিন্তু তারা নেবে বুঝলি? তো সেই দিক থেকে ধর আমি ভাবনাচিন্তা করলাম তো দাদার এখন বলতে গেলে বেশ ভালো ভাবে দোকানটা চলছে চলছে। আর market এ কি বলতো market এখন ছড়িয়ে গেছে দাদার দোকানটা। তো সেই হিসেবে সেই দিক থেকে ভালো একটা জিনিস করছে মানে problem হচ্ছে না সেভাবে। তো ভালো income ও করছে তাই তোকে আমি আরও idea টা দিলাম। এবার আমারতো করা হতো কিন্তু আমি একটা job এর সঙ্গে লেগে আছি তো? তো সেই হিসেবে ধর আর ততটা আমার সেভাবে time দেওয়া হবে না। হ্যাঁ যদি আমি সেরকম কোনোদিন ভালো একটা business এর share partner হিসেবে পেতে পারি তাহলে আমি চাইলে যেতে পারি, বুঝলি? হম তবে ইয়ে আমারতো আ আমারতো কি জানতো আহ সেরকম business এর তোমার আহ মানে যে নিয়ম গুলো হয় যেই এই ধরো যেমন যে কোথা কোনটাখরচ মানে কতটা খরচ হলে কি হয় এরকম তো আমার জ্ঞান নেই না? আরে বাবা দেখ কোনো জিনিস একটা start করতে গেলে প্রথমে এতকিছু negative হ্যাঁ negative গুলো ভাবা উচিত। কিন্তু মানে বেশি negative ভাবাটাও ভাবলে হয়তো কোনোদিন সেই business start করতে পারবি না। এবার প্রত্যেকটা জিনিস তোর শিখেই মাঠে হয়? আমি বলবো সেই সাধারণ knowledge টুকু নিয়ে যদি মাঠে নেমে পড়ি,

তুইও কিন্তু একটা মানুষ হয়ে জাবি বুঝলি? তো দেখ প্রত্যেকটা জিনিসই আমরা যদি এ বি সি ডি আমরা জন্মের পর থেকে শিখতে পারি না সেটা try করার পরে পরে শিখে শিখে শিখে আমরা এ বি সি ডি এফ জি এইচ এই যে কে এল এম এভাবে বলতে পারি। তো same তোর ক্ষেত্রেও।

তুই কিন্তু তুই মাথায় নিতে পারবি না। দেখ প্রত্যেকটা জিনিস চেষ্টাতেই হয় আর একটা জিনিস শিখে হয়। তো শিক্ষাটাতে মানে ধর আহ শেখাটাতে নিজের মনের মতো করে শিখ। আর চেষ্টাটা তুই করতেই থাক হার হবে না। আর ভালো একটা income এর জায়গায় ধর আসতে পারবি। হম income করতে গেলে তো চেষ্টা করতেই হবে। আর উম তোমার তুইতো এই তুইতো বললি যে মানে negative দিকে যাবো না, কিন্তু উম দেখ আহ আমি শিখ Positive দিকেও যেতে পারছি না। কারণ উম বুঝতে পারছিস একবার বাবা loss খেয়েছে সেই জন্য। হ্যাঁ তো সেটা তো ঠিক আছে বাবা দেখ

যে market এ যদি একবার টিকে থাকতে পারিস তো দশ কোটি টাকা income করার মতো ক্ষমতা তো তোকে নে জুটিয়ে নিতে হবে। তো সেদিকটা তো একটু মাথায় ভালো ভাবে রাখিস যে যখনি কোনো জিনিস একটা হারাতে যাচ্ছি না তার থেকে বেশি ভালো জিনিস আসবেই আমার কাছে। সেটা কি বসে থেকে আসবে না আরও তার থেকে বেশি hard work করতে হবে smart work করতে হবে। সেই জিনিস work গুলো করে আমাকে সেই জিনিসগুলো নিয়ে আসতে হবে। বুঝলি তো? but আমাদের একটা ধারণা থাকে হয়তো বাড়িতে বসে থাকলে আমাদের কাছে চলে আসবে বা বাড়িতে বসে থাকলে ব্যাবসা হয়ে যাবে এরকম কিন্তু কোনোকিছুই না, ব্যাবসাটাকে করতে গেলে আমার পুরো মানে যেটাকে বলে বা তোর যেটাকে বলে ধর আহ নিজের যতটা আয়ত্ত পুরোপুরি তোকে সেই ব্যাবসার মধ্যে লাগিয়ে দিতে হবে। তবে কিন্তু life এ এগিয়ে যেতে পারবি। আর নাহলে যদি ভাবতেই থাকিস কোনো জিনিস একটা নিয়ে তো কখনো life এ এগোতে পারবি না। আর business টা এমনি একটা ধর business কে তুই যদি ভাবিস? আমার জন্য business টা চলছে তাহলে কখনোই চলবে না। business টা কে ভাবতে হবে যে, আমি মানে business টা আছে তাই আমি চলছে business না থাকলে আমি কিছু না। এরকম যদি মাথায় রাখিস যে, আমি আছি বলে business আছে তাহলে কিন্তু কোনোদিন না। তার জন্য ওটাকে business টা কে আগে দিবি। কারণ কর্মে কর্মের খাবারের ফল সেই কিন্তু জুটিয়ে দেবে, তুই তাকে জুটিয়ে দিবি না, বুঝছিস?

যে ব্যাবসা আমার জন্য ব্যাবসা টিকে থাকবে না কারণ ব্যবসার জন্য আমি টিকে থাকছি। কারণ যদি আমি ইয়ে মানে কাজই না করি বা যদি ওটা যদি নাই চালাই তাহলে তো টাকাটা আমার কাছকে আসবে না। টাকা তো আর নিজে থেকে আমার কাছকে আসবে না। সেটাই সেটাই একদমই একদমই ঠিক বুঝেছিস। আর কি বলতো? আমি বলছি মানে যে, তোকে ধর এই ব্যাবসাটাই করতে হবে সেটা কোনো ভালো মানে না। টু আরও বাবার কাছে মায়ের কাছে যুক্তি নে পরামর্শ নে প্রত্যেকটা জায়গায় মানে যুক্তিগুলো নিয়ে সেভাবে ধর start কর। যেটাতে দেখবি profit এর দিক থেকে বেশি আসছে হ্যাঁ? সেটাই start কর আমি বললাম এই business একটা ব্যাবসা নিয়ে সেটা নিয়ে পরে থাকলে market এর সেটা। দেখ market এ এগোনোর জন্য সবকিছু তোকে try করতে হবে। চেষ্টা করতেই থাকবে হবে থাকতেই হবে থাকতেই হবে থাকতেই হবে। life এ নিজেকে motive তৈরী করতে হবে বুঝলি? কারণ একদিনে কোনো মানুষই বড় হয় না। হম সেটা তো বটেই একদিনে মানুষ বড় হয় না। তো আমি তুমি যেটা বললে, সেটা একবার চেষ্টা করবো। উম সেরকম যদি profit হয় তাহলে তো আহ ভালোই আর মানে একটু দেখলাম যে না সেটা এটাতে হচ্ছে না তাহলে তখন দেখা যাবে অন্য কিছু। এখন তো এটা করি। সেটাই সেটাই বেকার বসে থাকার থেকে দেখ এটা তো তুই যেমন একবার বললি যে, খরচার হয়তো জায়গাটা বেশি। আমি বলবো না খরচার জায়গাটা যে খুব একটা hi-fi সেটা কিন্তু কোনোদিনই না। খরচাটা হ্যাঁ একবার খরচা করে কিন্তু profit এর জায়গায় যদি ভালোভাবে আসতে পারিস আর একটা জানিস তো business এর মধ্যে একটা ব্যাবসার মধ্যে সেটা ছোট হোক না বড় হোক। তোর মধ্যে যদি সম্পর্কটা তোর কথা বলার ধরণটা এই দুটো তিনটে জিনিস curiosity টা এই তিন চারটে জিনিস যদি তোর মধ্যে ভালো থাকে না? প্রত্যেকটা customer ই তোকে ভালো বাসবে। প্রত্যেকটা খদ্দেরই তোকে ভালো বাসবে। হ্যাঁ? তো কথাবার্তা টাকে এমন ভাবে রাখবি যাতে প্রত্যেকটা মানুষ আবদ্ধ হয় তোর প্রতি আর তোর ভালবাসার কোথায়। একটা মিষ্টি দিয়ে দিবি তাদের কে মিষ্টি কোথায় তাদের কে আবদ্ধ করে নিবি। যাতে তোর গন্ডি থেকে বেরোতে না পারে। কারণ কথা বলাটাই main বুঝলি? হম হম বুঝলাম মানে এ তাহলে মানে যে মানে একেকটা কি হয় যে, রাগী রাগী মানুষ হয় তাহলে মানে সেরকমভাবে কথা না বললেই হলো। মানে ওদের সঙ্গে একটু ভালোবেসে মিশতে হবে কথা বলতে হবে, তাই তো?

মানে কি বলতো? এরকমও তুই খদ্দের পাবি তুই যখন বলবি যে, একটা ধর সাবান বিক্রি করছিস। সাবান বিক্রির ক্ষেত্রে তুই যদি বলিস যে ধর আহ এই সাবানটার দাম কত? তুই বলবি দশ টাকা। তো বলবে পনেরো টাকা দিচ্ছি দিয়ে দাও। এরকমও customer পাবি আরেকটা রকমের customer পাবি যে তোকে জিজ্ঞেস করবে সাবানটার দাম কত? তুই যখন বলবি দশটাকা, বলবে দু টাকায় হবে কি? একটা সাবানের উদাহরণ দিয়ে বলছি, ঠিকাছে? তখন কিন্তু হটাৎ তোর মেজাজটাকে গরম হয়ে গিয়ে বললে হবে না। তখন দেখ ভালোবেসে যদি বলতে পারিস অনেক মানুষ বলে যে তোর আহ বাবার দোকান থেকে সাবান নেগা তুই এই নেগা ওই গেনা তখন কেউ তর্ক বিতর্কে চলে যায়। সেটা মারপিটের জায়গায় চলে আসে সম্পর্কটাও কিন্তু নষ্ট হয়। কিন্তু সেখানে যদি এভাবে বলিস যে দেখো ভাই সাবানতো মানে আমরা তৈরী করি না। আর আমরা দুটাকা তে কিনতেও পাই না। কিন্তু হ্যাঁ যতটুকু কিনতে পারি তার আমরা কিছু লাভই নিচ্ছি দশটাকার কমে হবে না। তো তোমার জন্য একটাকা হয়তো কমিয়ে দিলাম সেটা সম্ভব হলে কমিয়ে দেব। আর যদি সম্ভব না হয় তাহলে কমাবো না। তো বললাম যে এটা দশটাকারই তো তখন দশটাকাতেই দিতে পারবো। দেখ এভাবে বলার ধরণটা আলাদা কিন্তু অনেক মানুষ আছে যে এরকম করে একরকম ধরণের বিক্রি করে। আবার অনেক রকম মানুষ আছে আরেক রকম ধরণের বিক্রি করে। কিন্তু তোর ধরণটা যেটা হওয়ার motive পুরোপুরি সব মানুষের থেকে আলাদা হবে, বুঝলি?

আমাকে ভালোবেসে কথা বলতে হবে। আমিতো মানে এমনিতেও আহ বকি কম, মানে মাথা অতটা আমার গরম নয়। কারণ আমি সবাইয়ের সঙ্গে হাঁসতে হাঁসতেই কথা বলি, বুঝলি?

আর কত টাকা বিক্রি করে কত টাকা profit আসতো মানে কোনো কি idea আছে তোর? একটু থাকলে বল না আমায়। উম আহ profit এর দিকে বলতে গেলে, দেখ আমি যতদূর জানি, বাবা ধর যদি এখানে মানে জমির পেছনে সবজির পেছনে যদি উম খরচ হতো তোর কম করে

আহ তারপরে উম তোর দু তিন হাজারটাকা ধর extra হতো কম করে দশ বারো হাজার টাকা ধর উঠতো ওই পাঁচ হাজার টাকার উপরে। মানে পাঁচ হাজার টাকা ধর খরচ করতো? পাঁচ হাজার টাকা আসলটা উঠে যেত তারপরে আরো ধর সাত হাজার টাকা extra উঠে যেত নিয়ে বারো হাজার টাকার জায়গাটা। মানে সাত হাজার টাকা লাভ থাকতো। তো দেখ আমি বলবো যে, একটা সবজির ক্ষেত্রে যদি এরকম হয় আমি তুই যেমন উদাহরণ দিলি পাঁচ টাকাটা তা নিশ্চই সেটা বেশিও হয় কারণ দশহাজার টাকার মাল লাগালে নিশ্চই কুড়ি পঁচিশ হাজার টাকা লাভের জায়গায় আসতো। তো আমি বলবো যে দেখ পাঁচহাজার টাকা লাভের জায়গায় পাঁচ হাজার টাকা লাভের জায়গায় যদি ই করিস না? মানে ধর যে Profit মানে কানা টাকাটুকু তুই লাগাচ্ছিস তোর business এ তো সেটা থেকে একটু পরিশ্রমের জন্য যে সাত হাজার টাকা আসছে আমি বলবো সেটা অনেক ভয়। মানে এখনকার দিনে পরিশ্রম করে income করাটা অনেকটাই বেশি কঠিন। আর এটা ধর কি বলতো আর পরিশ্রমটা এমন একটা জিনিস পরিশ্রম করতে থাকলে কখনোই শেষ হবে না, সেই জিনিসটা তো ভালোভাবেই জানিস। পরিশ্রম যদি তুই করতে থাকিস তাহলে মানে সেই পরিশ্রমের হার কখনও হয় না। বা পরিশ্রমের তুই ফল একদিন না একদিন পাবি। হম সেটা তো অবশ্যই। পরিশ্রম আমি যদি পরিশ্রম করি তো পরিশ্রমের ফল তো আমি একদিন পাবোই। একদম। আর কি বলতো? বাবার শরীরের দিকটাকেও খেয়াল রাখবি tension নিতে বারণ করবি। ব্যাবসাটা তুই চাইলে এখনই start করবি। যদি কোনো একটা মানে ধর কোনো সংসার চালাতে অসুবিধা হয়। আমাকেও বলবি সাহায্যের প্রয়োজন হলে। আরেকটা কি বলতো? যে আহ যদি সেই problem টুকু হয় মানে খুবই সংসার চালানো নিয়ে তাহলে তুই নাহলে সবজির ব্যাবসাটা এখন করবি problem হলে বুঝলি? যদি তোর মানে মাঠেও না আছে তাহলে অন্য জায়গা থেকে কিনে নিয়ে এসে সবজির ব্যাবসাটা start করবি। কিন্তু করবি বুঝলি? হম সবজির ব্যাবসাটা তো করতে হবে কারণ টাকা তো আর মানে যে জমিটা আছে সেই জমিটাতে আর মানে ফেলে রাখা যাবে না। হ্যাঁ সেটা তে ধর পরে তুই চাষবাসের জন্য করলি বা আলাদা জিনিস করলি। সবজির ব্যাবসাটা তো সবজি লাগাবি তবে তো সবজির ব্যবসা হবে। এবার ধর ধান টান লাগালে সেখান থেকেও একটা profit আসবে। হ্যাঁ হতে পারে ততটা না, কিন্তু কিছু তো profit আসবে।

হ্যাঁ এটাই মানে উম না ছাড়াই ঠিক হবে। সেটাই সেটাই একদম একদম। আর সংসার টা কে ভালোভাবেই চালা আর life এ একটা মানে ধর আমি বলবো যে দেখ job সবাই করার জন্য লাফায় ঠিকাছে? চাকরি সবাই করার জন্য লাফায়। সেটা যদি সরকারি হয় তাহলে তো অনেক খুশি। but কি বলতো? business এর দিক থেকে যদি আসতে পারিস বা সেটা ভাবিস তাহলে আরো বেশি ভালো হবে। হ্যাঁ business হবেই কারণ দেখ যে আমি যদি একটা business নিয়ে যদি পরে থাকি তো সেটা তো আর যদি মানে সেরকম চলে তো আর সেটা তো আর ছোট থাকবে না। সেটা আসতে আসতে তো বড় হবেই। সেটাই সেটাই সেটাই একদম ঠিক বলেছিস। আর এখনকার কি বলতো? যে যে বড় বড় businessman দেখতে পাবি যেমন আম্বানি, রতন টাটা হ্যাঁ? এনারা যারা আছে তারা দেখ প্রথমে অনেক টাকা লাগিয়েছিল। তো অনেক টাকা লাগানোর পরে যেমন ধরছি ওর যিনি customer holder বা আমাদের মুকেশ আম্বানি এনারা যারা আছেন তো তারা জিও টা যখন launch করে তার কুড়ি বছর আগে থেকে কিন্তু তারা টাকাটা মানে ফেলে রেখে দিয়েছিলো। হবে না হবে না হবে না হবে না তারা কিন্তু জানতো। কিন্তু হ্যাঁ একটা plan এ তারা ঘেটে গেছে ঘেটে গেছে। দুহাজার দশ সাল থেকে জিও start করেছিল। আমরা জিও পেয়েছি কত সালে? দুহাজার পনেরো সালে না সতেরো সালে আমরা জিও পেয়েছি তাই না? হম দুহাজার পনেরো সালে। হ্যাঁ দুহাজার পনেরো সালে। তো দুহাজার দশ সালে না আট সালে start করেছিল জিও মানে পরিকল্পনা টা। দেখ ওই যে সাত আট বছর কিন্তু তারা কিন্তু ওই মানে ভাবতে ভাবতেই লাগিয়ে দিয়েছে এবং কি কাজও তারা start করে দিয়েছে। মানে এলাকাগুলোতে যদি যত জায়গায় জিও SIM নেবে প্রত্যেকটা জায়গায় জিও SIM এর tower গুলো বসিয়ে দেওয়া হয়েছে। তো তারা কিন্তু market এ আগে start করে দিয়েছিলো। launch এর আগে কিন্তু তারা এক মানে এক আহ দুমাস না তিনমাস free দিয়েছিলো। পুরোপুরি free এক টাকাও না unlimited net হ্যাঁ unlimited ফোন। এই যে জিনিসগুলো প্রথমে জিও দিলো। তারপরে কি করলো? দেড়শো টাকায় আহ তোর recharge নিলো তারপরে দুশো নিলো এখন তো আবার আড়াইশো নিচ্ছে তবে একমাস পাবি তুই। এই যে জিনিসগুলো আসছে, এইগুলো তো business এরই একটা ধরণ না? তুই দেখ যেই টাকা ও loss করে সেই পুরো জিনিসটা মানে জিওর Facility টা আমাদের জন্য বসিয়েছিলো। তারা কিন্তু এখনকার এত জিও user হয়ে গেছে, একমাসের টাকায় মানে যত টাকে খরচা করেছিল তার সে একমাসের টাকাতে আমাদের কাছ থেকে তুলে নেবে বুঝছিস সেটা? হম ওটাই তো দেখছি। মানে আগে যেটা পেতাম যেটা তুমি বললে আহ যে আহ প্রথমে দেড়শো তারপরে এখন বেড়ে হয়ে গেছে আড়াইশ। সেটা দেখো দেখ ওরা কি আহ ওরা তো যে টাকাটা খরচ করেছে সেই টাকাটা তো ওরা তুলবেই, তাইনা? সেটাই সেটাই একদম একদম ঠিক বলেছিস। আর ওরা তো তুলবে আরেকটা জিনিস কি বলতো? ওরা তুলছে কিন্তু লাভের দিক থেকে এতটা বাড়িয়ে নিচ্ছে না আমাদের কাছ থেকে এবার দেখ আসতে আসতে কিন্তু গরিব মানুষ আড়াইশো টাকা recharge টা করবে তা করবে কি করে তাইনা? একটা middle class family র জন্যে সেই জিনিসটা কিন্তু কোনোদিনই সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ এবার তোর বাবার টাকা আছে আমার বাবার টাকা আছে তো সেই দিক থেকে কিন্তু তাও আমরা করে নেবো। কিন্তু একটা middle class family র দিক থেকে বলতে গেলে, সেটা কিন্তু কোনোদিন সম্ভবপর হয়ে উঠতে পারে না, তাইনা? হ্যাঁ সেটা তো বটেই। কারণ ওদের কাছে তো আহ আর সেরকম টাকাও থাকে না। তো এরকম তু একবার পাখি টাখি পুষছিস নাকিরে? তোর কাছ থেকে যে পাখির অনেক আওয়াজ আসছে। হ্যাঁ পাখি পুষছি বলতে গেলে আছে দু তিনটে আমার কাছে।

সেটাই সেটাই ভালো কি বলতো? পশুপালন করাটাও ভালো এবার তুই যদি একটা জিনিস করতে পারিস, তুই যদি পশুরও business খুলে দিতে পারিস। সেটাও তো ভালো গবাদি পশুর একটা ব্যবসা ধর। গরু পুষছিস গাধা পুষছিস বাধা বলসি আবার আহ ছাগল পুষছিস, হাঁস পুষছিস। হ্যাঁ আমি একটা বলছি বাংলাদেশের একটা জিনিস কি জানিস ঐ মানে ময়ূরগুলো পোষা এ মানে সেখানে আবার ময়ূর পুষছে আর ময়ূর ধর অতটা costly high rate তো সেখানে আরকি পুষছে এবং দেখতেও অসাধারণ type লাগছে। আমাদের India তে পোষে নাকি আমার কোনো ধারণা নেই। কিন্তু তুই কিন্তু সেটা চাইলে একটা ভালো idea. কিন্তু সেটা চাইলে করতে পারিস বুঝলি? হম ময়ূর ময়ূর এখানে পুষতে গেলে মানে রাখা যাবে না বুঝলিতো? কারণ উম এখানে যা মানে সেরকম লোকও ভালো না।

নর একটা মাদী না কি বলে? মানে একটা ছেলে একটা মেয়ে। তো সেরকম একটা কিনে নিতে হবে। তারপরে ওখান থেকে বাচ্চা প্রসব করতে হবে। যতটুকু আমার idea আছে একটা ময়ূর বাচ্চা দিতে সাত মাস থেকে সাড়ে সাত মাস সময় লাগায়। সেটা থেকে বড় হতে চার মাসের মধ্যে বা দু মাসের মধ্যে তারা বড় হয়ে যায়। কিছু কিছু বাছা দু মাসের মধ্যে কিছু কিছু বাচ্চা চার মাসের মধ্যে। এবার যখন আহ একটা ছেলে মানে কি বলে ময়ূরের সঙ্গে

আহ খুব বেশি হলে তিন থেকে চার মাস পরেই তারা কিন্তু বাচ্চাটা প্রসন করে দেয়। বুঝছিস তো সেটা কিন্তু একটা ভালো idea চাইলে তুই করতে পারিস। উম করতে তো পারি কিন্তু মানে কি জানিস তো? আহ আমাদের এইখানটা যদি আমি আহ ওটাকে ভালো করে সংরক্ষণ করে রাখি কিন্তু আমাদের এদিকে যা চোরের উৎপাত। আমার মনে হয়না যে ওটা ঠিক হবে। আরে ভাই তুই যদি দেখ একটা ময়ূর মানে দেড় লাখ টাকা ঠিকাছে? তুই যদি দুটো ময়ূর রাখিস তাহলে তিন লাখ টাকা। তুই তিন লাখ টাকার মাল একটা খাঁচা মানে দু লাখ টাকা ঘর করে তুই একটা তিন লাখ টাকার ময়ূর রাখছিস দুটো। তারমধ্যে কি দশহাজার টাকার তুই CCTV camera রাখবি না? না দশহাজার টাকায় একটা লোক রাখবি না? আমাকে বল এবার। হ্যাঁ সেটাও হবে তাহলে তুই তো এত টাকা লাগিয়ে দিচ্ছিস। আর ময়ূর যদি ভালোভাবে করতে পারিস, একটা ময়ূর বেচলেই তোর ধরে দু লাখ টাকা, তিন লাখ টাকা, সাত লাখ টাকা, আট লাখ টাকা চলে আসবে। একটা ময়ূরের পেছনে সাত লাখ টাকা টাকা তেও ময়ূর বিক্রি হয়। আট লাখ টাকাতেও হয়। কিন্তু একেবারে রাজার মতো তৈরী করতে হবে ময়ূরকে। মানে কি বলতো ময়ূর আর যে সে পোষে না তোর মতো আমার মতো তো আর মানে ধর এমনি এমনি তো আর Family থেকে তো কেউ পোষে না। তো কি বলতো? এর যে মানে যারা ধর রাজশাহী ব্যাপার হ্যাঁ মানে রাজাদের মতো একটা ব্যাপার তারা আরকি ময়ূর পোষে। দেখতে পাবি এরকম মানুষ। বুঝলি? হায়দ্রাবাদে ধর আমি দেখেছিলাম, একটা মানে বড় businessman তো তেনাদের বাড়ি মানে ধর একটা রাজপ্রাসাদের থেকে বড়। এবার কি জানিস্? দুই দিকে দুটো ময়ূরের আরকি তোর মানে ই করা আছে মানে কি বলবো? মূর্তির মতো তৈরী করা আছে বড় এবং তাদের ভেতরে মানে দু চারটে মতো ময়ূর এরকম আসলে পোষে এরকম একটা জিনিস আছে এবং ময়ূরের দেখাশোনার জন্যে একটা লোক রেখে দিয়েছে। হ্যাঁ তাদের জন্যে তো এটা possible তুই বলবি হ্যাঁ

হম ওদের তো possible তাইনা? কারণ উম ও ও ওদের রাখার মতো ওদের টাকাও আছে আবার তোমার জায়গাও আছে আমাদের তো আর সেরকম নেই। একদমই একদমই। এবার রাখার মতো জায়গাটা থাকবে না। দেখ কোনো ব্যাবসা শুরু করতে গেলে তোকে এমনিতে একটা ঘরের দিক ভালোভাবে দেখতে হবে। তো সেই দিক দিয়ে কি বলতো? রা রাখার দিক নিয়ে একটা তোকে ঘর বানিয়ে নিতে হবে। আমি just তোকে idea টা দিচ্ছি পরের পরামর্শতেও কাজ বুঝলি? এবার তুই করতেও পারিস চাইলে না চাইলে নাও করতে পারিস। আমার মনে হলো তোকে পরামর্শ দেওয়াটা ঠিকআছে বা মানে জরুরি তাই আরকি দিলাম বুঝলি? হম না তবে আহ তুমি যেটা প্রথমে বললে না? ওই মোটরসাইকেলের যেটা ধোলাইয়ের কাজ সেটা আমার ওটা ওটাই ভালো লাগছে।

লোকের গোলামী করবে ওটাই তোমার কাছে অনেকটা সন্মান নাকি? না না। দেখো নিজে এমনভাবে তৈরী হও যাতে লোকের গোলামী না মানে সেই জিনিসটা গোলামী বলছি না, কোনো business কেই ছোট বলছি না আমিও সেটা আমিও সেই দলে। এবার কি বলতো, মানে কি হয় একটা জিনিস মাথায় রাখবি, সেখানে হয়তো অনেক কথা তুই শুনতে পারিস হ্যাঁ? বা অনেক দিক থেকে অনেক ঝামেলা আসতে পারে। ধোলাই বলিনি সেটা সেটা pump এর কথা বলেছি বা একটা shop এর কথা বলেছি যেগুলো তুই বিক্রি করবি।

অনেক একটা নাম ছড়াবে সাংবাদিকও আসতে পারে বলার নেই যদি সেভাবে করতে পারিস, বুঝলি? হুম্ বুঝলাম তাহলে আহ চেস চেষ্টা করে দেখতে পারি একবার।

ঠিকআছে তাহলে আহ অনেক কথাবার্তাই তো হলো, বাবা মায়ের সঙ্গে আলোচনা কর। আমি তাহলে আর এখন রাখি তো আমি বেরোবো আরকি খেয়েদেয়ে বেরোব, বুঝলি?

হ্যাঁ। agricultural বা কৃষি জাতীয় অথবা কৃষি সংক্রান্ত বলতে কৃষির জন্য বা কৃষিতে ব্যবহৃত অথবা কৃষির সাথে সম্পর্কিত কোন কিছুকে বোঝায় agricultural শব্দটির দ্বারা সাধারনত কৃষির সাথে সম্পর্কিত কৃষিতে জড়িত অথবা কৃষির জন্যে ব্যাবহ্রিত কোন কিছুকে বোঝায় ঠিকই তবে শব্দটির দ্বারা এলোমেলো বা আনাড়ি অথবা বেশি দক্ষ নয় এমন ও বোঝানো হয়ে থাকে বিশেষত cricket এ batting এর ক্ষেত্রে এতি ব্যাবহ্রিত হয়ে থাকে চাকরির সুযোগ হয়েছে যেমন এই বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনার পরে বিভিন্ন সরকারি যেমন কৃষি উন্নয়ন আধিকারিক এবং রাষ্ট্রায়ত্ত bank এ কৃষি এবং আনুসঙ্গিক বিষয়ে field officer rural development officer এবং agricultural and provisionary officer হিসেবে কাজ পাওয়া যায় কাজের সুযোগ রয়েছে বীজ সংস্থায় এখানে seed officer ছাড়াও গবেষক হিসেবে কিংবা বিভিন্ন technical ক্ষেত্রেও কাজের সুযোগ মেলে এছাড়া agroindustry agriculturalmanagement পরিসেবার ক্ষেত্রেও বিভিন্নও ধরনের কাজের সুযোগ রয়েছে agriculture এ ছাত্রছাত্রিদের এছাড়া কেন্দ্রিয় বা সরকারি চাকরি college এ শিক্ষকতারও সুযোগ রয়েছে

তাই আজকের দিনে agriculture পরতে হলে শুধুমাত্র theory বা laboratorypractical এ আতকে থাকলেই হবে না কৃষকের বাড়ি বাড়ি গিয়ে কথা বলা থেকে শুরু করে মাঠে ঘাটে জল কাদায় fieldpractical করলে তবেই বিষয়টা আরও বেশি করে আত্মস্থ করা যাবে তাই যদি agriculture নিয়ে পড়ার ইচ্ছে থাকে তাহলে এর জন্য নিজেকে মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে ছাত্রছাত্রিদের প্রতিটি রাজ্যেরই এক বা একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় তে agricultural university রয়েছে সেখানে বা তার অন্তরগত college এ agriculture নিয়ে স্নাতক স্তরে পড়া যায় তাদের কয়েকটির নাম হল অসম agriculture university যা জোড়হাটে অবস্থিত পরিসা universityofagricultureandtechnology biharagriculturaluniversity যা ভাগলপুরে অবস্থিত birsa agricultural university যা ranchi তে অবস্থিত গ্রামের প্রায় বেশিরভাগ মানুষের প্রধান উপজীবিকাই হল কৃষি তাদের আয়ের প্রধান উৎস হলো কৃষি জীবনধারণের প্রয়োজনীয় উপাদান শিল্পের কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রি বেশিরভাগই কৃষি থেকে আসে

সেই কৃষি যদি হয়ে ওঠে আপনাদের পড়াশোনার বিষয় তাহলে উচ্চমাধ্যমিকের পরে career option হিসেবের কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করতে পারেন। উচ্চমাধ্যমিকে pure science নিয়ে পড়তে হবে WBJEE তে rank রাখতে হবে ICARAIEE সরবভাগিয় পরিক্ষাতে rank থাকতে হবে কৃষিবিজ্ঞান নিয়ে পড়ার জন্য IIT তে পড়ার সুযোগ পেতে NTAjointentrance পরীক্ষায় ভালো ফল করতে হবে এই বিষয়ে পড়ানো হয় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রামমোহনপুর নদীয়া পশ্চিমবঙ্গে অবস্থিত উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যা পুন্ডিবাড়ির কোচবিহার পশ্চিমবঙ্গে অবস্থিত এছাড়া অসম agricultural university যা যোরহাট আসামে অবস্থিত odisha university of agriculture and technology যা সূর্য নগর ভুবনেশ্বর উড়িষ্যায় অবস্থিত

agriculturalengineeringcourse শেষ করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়া যেতে পারে এছাড়া বিভিন্ন agri irrigation sector এ ও চাকরি পাওয়া যেতে পারে sightengineer হিসেবেও চাকরি পাওয়া যেতে পারে field এ যখন কাজ চলে তখন প্রযুক্তিগত ও উপাদান্গত দিক থেকে সবকিছু ঠিক আছে কিনা সেই কাজের দায়িত্ব sight engineer দেখে থাকেন এছাড়াও agricultural food scientist হিসেবেও কাজ পেতে পারেন agricultural food scientist এর কাজ হল শস্য ও খাদ্য উৎপাদন নিয়ে গবেষণা করা সরকারি agricultural farm এও বিভিন্ন বেসরকারি সংস্থা তে কাজ পেতে পারেন agriculture salesperson হিসেবেও যোগদান করা যেতে পারে একজন agriculture salesperson কৃষকদের কাছে যন্ত্রপাতি পশুর খাদ্য সার এবং বীজ বিক্রয় করেন তারা তাদের পণ্য সম্পর্কে কৃষকদের পরামর্শ দেয়

প্রায় তেইশ থেকে তিপ্পান্ন হাজার টাকা বেতন পাওয়া যেতে পারে ফসলের উৎপাদন চাষ পদ্ধতি রোগবালয় নির্ময় ও প্রতিরোধ নতুন নতুন শষ্যের জাত উন্নয়ন এবং সর্বোপরি পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষিতে বিভিন্ন বিষয়ে পড়ানো হয়। বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অনুসাদের অধীনে কৃষিতে graduate degree দেওয়া হয় এই অনুসারে রয়েছে সলো টি বিভাগ যার মধ্যে রয়েছে কৃষি তত্ত্ব মৃত্তিকা বিজ্ঞান কৃতত্ব উদ্যান তত্ত্ব উদ্ভিদ রোগ তত্ত্ব ফসল উদ্ভিদবিজ্ঞান ও উদ্ভিদ প্রজনন কৃষি সম্প্রসারণ কৃষি রসায়ন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান foodsafetymanagement biotechnology পরিবেশ বিজ্ঞান seed science technology বিষয়ে শিক্ষার্থীদের উপাদান করা হয় সুতরাং একটি ফসলকে জন্ম থেকে ফলন ও জাত উন্নয়নে যতরকম বিষয় জড়িত থাকতে পারে প্রায় সব বিষয়েই এখানে পড়ানো হয়। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সরকারি ও বেসরকারি অনেক ভালো ও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায় প্রতিবছর ভালো ফলের মাধ্যমে কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার সুযোগ থাকছে কৃষি বিষয়ে উপাদানের জন্য অনেকে কলেজেও শিক্ষকতা করতে পারেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আন্তর্জাতিক ধান গবেষণা institutes agricultural centre সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চাকরি সুযোগ থাকে BCS পরীক্ষায় কৃষি graduate রা technical cadre এ বিশেষ সুযোগ পান তারা

সরকারি কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা institute বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা institute বাংলাদেশ ধান গবেষণা institute বাংলাদেশ ইক্ষ গবেষণা institute

বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেওয়া যায় তাছাড়া উন্নয়নমূলক প্রতিষ্ঠান ও carrier করা যায় বাংলাদেশ পল্লী উন্নয়ন board বাংলাদেশ academic for rural development তুলা board চা board পল্লী উন্নয়ন academy বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা council ও কৃষিবিদেরা সুনামের সঙ্গে কাজ করছেন অন্যান্য bank তো বটেই সরকারের বিশেষায়িত bank যেমন রাষ্ট্রহে কৃষি উন্নয়ন bank ও বাংলাদেশ কৃষি bank এ কৃষি পড়ুয়ারা শিক্ষার্থীরা বিশেষ সুযোগ পেয়ে থাকেন এছাড়াও চাল কারখানা চিনি কল বীজ প্রত্যয়ন agency কীটনাশক তৈরি কারখানা britishamericantobaccocompany তেও কাজ করছেন কৃষিবিদেরা এর ভবিষ্যৎ হলো কৃষি ও কৃষিজাত পণ্য উৎপাদনে বাংলাদেশে এখন বিশ্বের role model ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্ব চতুর্থ সবজি উৎপাদনে তৃতীয় আম উৎপাদনে যা সপ্তম

সুতরাং কৃষি নিয়ে পড়াশোনা ও গবেষণার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হলেও খাদ্য নিরাপত্তা যা food safety ও পুষ্টি নত তাতে আমরা অনেকটাই পিছিয়ে আছি সুস্থ জীবন যাপনের বিষয়টি এখন বিশ্ব অনেক আলোচিত। তাই কৃষির পড়ুয়ারা শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ ও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে ভেষজ ওষুধ উৎপাদনে ও কৃষি graduate দের সম্ভাবনাময় পথচারন শুরু হয়েছে। বেসরকারি বীজ উৎপাদন প্রতিষ্ঠান কৃষি প্রশিক্ষণ প্রকল্পে যুক্ত থেকে নতুন নতুন ফসলের জাত উৎপাদনের অফার সুযোগ তো থাকছে কারা পড়বেন এই বিষয়ে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষি বিষয়ে শিক্ষাদান দেওয়া হয়েছে। চম্পেন টপ গঞ্জে একটি বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে কৃষি তাদেরই পড়া উচিত যারা মাটি ও উদ্ভিদের সঙ্গে থাকতে চায় দেশে বিদেশে গবেষণা করে নতুন জাত উদ্ভাবন ফসলের প্রক্রিয়াজাত করে খাদ্যের মূল্য মান বৃদ্ধি করা কৃষি বিপন্ন ও রপ্তানি কিংবা উদ্যোক্তা হতে ইচ্ছুক শিক্ষার্থীরা কৃষি নিয়ে পড়তে পারেন। এ ছাড়া কৃষিকাজ হল

তৈরি করে যা মানুষকে শহরে বসবাস করতে সক্ষম করে কৃষিকার্যের ইতিহাসের সূত্রপাত হয়েছিল হাজার হাজার বছর আগে কমপক্ষে একশপাচ হাজার বছর আগে বরন শস্য সংগ্রহ করা শুরু হওয়ার পর উদিয়মান কৃষকরা প্রায় এগারো হাজার পাঁচশো বছর আগে তাদের রোপণ কারজ শুরু করেছিলেন High court এর নির্দেশে বড় কোটা একটা দিন পেরোলো আসানসোলের জেল থেকে অনুব্রত মন্ডল দিল্লি পাঠানোর কোনো বন্দোবস্ত উল্টো রবিবার দিনভর চললো টানাপোড়েন। কেন এই দিন অনুব্রত ওরফে কেষ্টকে দিল্লি পাঠানোর ব্যবস্থা হলো না। সেই নিয়ে নানান মন্তব্যর দ্বন্দ্ব উম তৈরী হয়েছে। রাজ্যসরকার অসহযোগীতার কারণে অনুব্রতর দিল্লি যাতায়াত থমকে দিয়েছে বলেই বিরোধীদের অভিযোগ।